একটা ঘরও আছে ওভারব্রিজের মাঝখানে আর রেলিং টেলিং এগুলো।

যার মধ্যে গ্রীনারি দেখা যাইতাসে মাঝখানে--

গেটটা খুবই পুরানো গেটেরটা বন্ধ আপাতত সামনে একটা বাইক আসে।

একটা পার্লারের ছবি ফ্লোরিডা বিউটি পার্লার দেইখে বোঝা যাইতেছে পার্লার ।

আর শোরুমের বাইরে একটা অফারও আছে ফরটি পার্সেন্ট অফের।

চার্চের ভিতরের ছবি যা খুবই বড়ো উপরে ওয়ালগুলি দেখা যাইতাসে অনেকগুলি ফ্যান আসে অনেকগুলি লাইট আসে ।

এটা একটা দুকানের ভিতরের একটা ফিজিং সেকশন যেখানের মধ্যে ঠান্ডা গুলি ভিতরে রাখা হইসে ফ্রিজের।

এটা একটা মন্দিরের ছবি দৈখ্যাই লাগতাসে বাইরের থৈক্যা।

আই লাভ ধাবা লেখাই আসে।

এটা একটা মূর্তির ছবি খুবই সুন্দর কইরা রাখা আছে মূর্তিটা।

জিন্স শার্ট পইরে পিছন দিকে হাতটা দিয়া আর দুইটা কুকুর ওইখানে আসে।

এটা একটা টি_এস চায়ের দোকান যেটা বন্ধ।

জলের মধ্যে পড়তাছে খুবই সুন্দর লাগসাসে সূর্যের আলোটা।

একটা বাসের ছবি একটা পুরানো একটা বাস বাসের মধ্যে একটা লোক ঢুকতাছে একটা হুডি পইরা।

এটা হইছে একটা স্কুলের প্লেগরাউন্ডের ছবি যেখানে--

এখানে সুন্দরভাবে বইসে তারা একটা নাম্বার টাম্বার বানাইতাসে অনেকজন লোক আছে গাড়ি টারি আছে পাশে।

ইন্টেক্সের ছবিও আছে সাইডে একটা বিল্ডিং আছে যা অর্ধেক কনস্ট্রাকশন বোঝাইতাছে।

দূরে একটা বাড়িও দেখা যাইতাছে দুতালা অন্যান্য গাছ।

এডা একটা গেইটের ছবি যা খুবই সুন্দর একটা গেইটের ছবি ডেকোরেটেড ।

এটাও একটা ফোয়ারার ছবি একটা ওয়াটা--

প্লাস গাস টাচও আসে অনেকগুলি।

একটা দিনের বেলা নোলা ছবি একটা পেলিসের মতন লাগতেসে।

সিটি সেন্টারের ঐখানের একটা ওভারব্রিজের ছবি যেখানে শেষ হয়েছে ওভারব্রিজটা।